বৃদ্ধি পাচ্ছে আমাদের সমাজে . জন্য সবার

এখন আসলে তেমন কিছু করার নেই যেভাবে আমাদের দ্রব্যমূলের দাম বাড়ছে বাজারে এবং সবকিছুতে প্রতিযোগিতা এবং অর্থনৈতিক ভাবে দেশে মানুষের খুবই খারাপ অবস্থা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এভাবে বাড়তেই থাকবে প্রতারণ এবং বিভিন্ন অপরাধ মূলক কাজ কর্ম বাড়তে থাকবে সমাজে

অবশ্যই আমিও কিন্তু সেটাই মনে করছি হয়তো বা আমাদের কোনো . প্রলোভন দেখাচ্ছে যে টাকা নিচ্ছি যে হ্যাঁ আর চাকরি দিয়ে দেব আর উপরের sir দেরকে কিছু দিতে হবে পাঁচশো একহাজার টাকা দিলাম পাঁচহাজার টাকা দিলাম আর দশহাজার নিলাম তারপর চাকরিটা আর হলো না সে তখন মনে করছে দ্বিতীয়বার সে হয়তো আহ কাজ করার এভাবে এরকম করতে করতে চাকরির যেই আমাদের একটা মন মানসিকতা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে

নিচ্ছে যে তাদেরকে চাকরি দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু চাকরি দেওয়া টা হচ্ছে না অনেকক্ষেত্রে যদিও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হচ্ছেনা এরকম না এক্ষেত্রে সরকারের আমি মনে করি যে একটা ব্যবস্থা নেওয়া উচিত যে না এইগুলো বন্ধ করা হোক মানুষের কাছ থেকে ঘুষ বা এগুলো বলে টাকা নেওয়াটা আমাদের কিন্তু ওই poient দেখছে না আমরা কতখানি জ্ঞানী বা আমার কি দক্ষতা আছে ঐখানে কিন্তু ঐখানে কিন্তু অনেকখানি আমাদের অনেক জায়গায় দেখছে না তারা দেখছে কি পরিচিত লোক আসছে আর উপরের~ উপরের পদের সে ঠিকআছে নিয়েনি এটা আমার লোক নিয়ে নেন এরকম কিছু না

তো সেক্ষেত্রে এই জায়গাটা তার হয়ে গেছে অথচ আহ যার দরকার ছিল সে কিন্তু এই জিনিসটা পাচ্ছে না জি আসলে দক্ষ মানুষরা এবং আসলে যেই যজ্ঞ চাকরিটা পাওয়ার তারা আসলে এই চাকরি গুলো পাচ্ছে না যাদের পাওয়ার কথা তারাই পাচ্ছে না তার কারণে দেখা যাচ্ছে আসলে যারাই হচ্ছে অল্প বয়সের যে আমরা আর কি যুবক যুবতী রা তাদের আমাদের উচিত আমরা পড়াশোনা করি জ্ঞান অর্জন করি আমাদের দক্ষতা দিয়ে আমরা নিজেদের জায়গা থেকে আমরা নিজের আহ উদ্যোক্তা হয়ে উঠি যেমন আহ পুকুরে মাছ চাষ করা এরকম ছোট ছোট প্রকল্প কিন্তু আমরা জি আমরা কৃষি ক্ষেত্রেও অনেকে আমরা হম কিছু মূলধন খাটিয়ে ব্যবসা শুরু করতে পারি কৃষিক্ষেত্রে যদি শুরু করি সেক্ষেত্রে আমাদের কৃষি খাত টা আবার নতুন করে উজ্জীবিত হবে এবং হতাশা এবং আমাদের যে চাকরির যে অভাব এটা আর হবে না

হ্যাঁ ঠিকই আমাদের সবার উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজে কোনো একটু একটু করে ভাবা তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো এমনটা আশা করা যাই জি জি এর পাশাপাশি সরকার এবং সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্টানের বেকারদের পশে দাঁড়ানো এবং তাদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সঠিক চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া অনেক জায়গায় কিন্তু বলা হচ্ছে যে আপনি freelancing করেন আর নিজে নিজে উদ্যোক্তা হন তারপর আপনি নিজে থেকে কিছু করার চেষ্টা করেন আহ টিবি তে কিন্তু এরকম অনেক শিক্ষা মূলক হম

জি অবশ্যই . অনেকেই হচ্ছে আবার প্রতারণার এখানেও প্রতারণা হচ্ছে অনেক জায়গায় এটা তো আপনি খেয়াল করেছেন হয়তো বা যেমন জি আমরা~ আমরা তাহলে এখন রাখতে চাচ্ছি আপনি কি আর কিছু বলতে চাইছেন না তাহলে ভালো থাকবেন আপনি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে .

হ্যাঁ আমি আসলে একটা ফোন কিনবো বলে ফোন করে ছিলাম এটা কি রেডমি স্টোর? হ্যাঁ, আমি আসলে একটা রেডমি এর ফোন কিনবো বলে ভাবছিলাম আমার বাজেট ধরে নিন ওই দশ হাজারের কাছাকাছি তো কি ফোন আছে এভেইলেবল এখন পাওয়া যাচ্ছে দশ হাজারের একটু বললে ভালো হয় হ্যাঁ আপনি একটু খানি বলুন আসলে আমি পুরোটাই জানতে চাইছি ফোনের ব্যাপারে, একটু পুরোটা বলুন তারপরে আমি আপনাকে জানাচ্ছি আচ্ছা মানে ফাস্ট চার্জিং বাট যেটা চার্জার আছে সেটাও সাথে থাকছে তাইতো? আর আমি একটু ব্যাটারি স্টোরেজ সম্পর্কে জানতে চাই এই ফোনটার ওটা একটুখানি জানাবেন? আচ্ছা আর যদি একটুখানি আমাকে জানান যে আপনাদের এই প্রসেসারটা কত আছে? মানে ফোনের ভিতরে প্রসেসের বা RAM ROM এর ব্যাপারটা যদি একটুখানি বলেন তাহলে ভালো হয় আচ্ছা বুঝলাম ঠিক আছে আর আপনাদের এই শোরুম থেকে যদি আমি অর্ডার করি তাহলে আমাকে কি ওটা গিয়ে কিনতে হবে? নাকি আপনাদের ডেলিভারির ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কি কি কালারের অপশন আছে, কি কি কালার আছে? আচ্ছা হ্যাঁ বুঝলাম আর আমি যদি আমার ফোন নম্বরটা আপনাকে দিই তাহলে কি আপনি সেটার ছবি পাঠাতে পারবেন আমাকে? এই ফোনের কালারের ব্যাপারটা যদি একটুখানি দেখতে পারি তাহলে আর কি ভালো হয় আচ্ছা আমি আরো একটা জিনিস জানতে চাই ওয়ারেন্টির ব্যাপারে? এই ফোনের ওয়ারেন্টি কত দিনের কি আছে? সেটা যদি একটু জানান আচ্ছা মানে এক বছরেরই আমি ওয়ারেন্টি পাবো তারপরে যদি কোনো প্রব্লেম হয় হুম তাহলে আমাকে নিজের টাকায় ওটা ঠিক করতে হচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা যদি আপনি কোনো অসুবিধা হয় এখানেই

আচ্ছা ঠিক আছে আমি তো জেনে নিলাম আপনার দোকানের জা~ইয়েটা এডড্রেসটা তাহলে আমি ওখানে হুম আপনাদের তো দোকানে গিয়েই কিনতে হবে আর আর আমি আসলে কিনলে সাদাটা কিনতে চাইছি তো আপনাদের দোকানে ওটা কি কত কবে পাওয়া যাবে মানে আপনি তো বললেন যে আপনার কাছে এখন আপনাদের দোকানে এখন শুধু কালোটা রয়েছে তো কতদিনের মধ্যে সাদাটা পেতে পারি সেটা জানালে একটু ভালো হয় আচ্ছা আর আমি জানতে চাইছি যে চার্জারের যে টাইপ টা আছে ওটা কি কি টাইপের আছে এখন তো অনেক ধরনের টাইপ বেরিয়ে গেছে টাইপ সি যেমন হয়ে তো এটা কি আছে টাইপ সি চার্জার আছে আচ্ছা আর একটা জিনিস আমার জানা ছিলো সেটাও হচ্ছে যে আপনাদের মানে আমি যদি এখন ফোনটা পুরো ক্যাশ নিতে চাই তাহলে টোটাল এমাউন্ট টা কত পড়ছে এখন ফোনে ওটা যদি একটু খুনি জানিয়ে দেন তাহলে সেই এমাউন্টটাই সেই টাকাটা নিয়ে যাবো ওটাই জানা ছিলো

দেখুন আমার কাছে অনলাইনে সেরকম কোনো বন্ধুসভাসহ নেই আসলে এখন আপাতত তো আমি আমাকে এখন কাইস নিতে হবে আপনাদের এখানে ইএমআই ব্যবস্থাটা কিরকম আছে একটুখানি জানাতে পারবেন

যে আর একটুখানি বলে দিন যে তালে কবে গেলে আমি সাদাটা পাবো ওটা একটুখানি আর এক বার বলবেন কারণ আপনি তো মানে একজন মহিলাও, আপনার তো একটু কালার ভ্যারিয়েশন থাকতেই পারে বিভিন্ন কালারের যেটা ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ওইটাই নেবেন আমার আমি বলবো আপনি আকাশি কালারটাই নিন, তো ওটার জন্য আপনি যদি একটু পরশু দিন আসতে পারেন তাহলে খুব ভালোই হয়, কারণ সাদা কালারটা ভালো কিন্তু আমার মতে ওই কালারটা একটু বেশি ভালো আচ্ছা তার মানে আমি যদি পরশু দিন যায়, তাহলে আমি তিনটে রকমেরই রঙ দেখতে পারবো তাই তো? আমি তাহলে নিজের পছন্দ মতো তখন নিলাম ঠিক আছে ম্যাডাম ওকে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ তো আজ আমরা আলোচনা করতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা বিন্দুর ছেলে প্রথম পর্ব. যাদব মুখুজ্যে ও মাধব মুখুজ্যে যে সহদর ছিলেন না সেকথা নিজেরা তো ভুলিয়া ছিলেনই বাহিরের লোকরাও ভুলিয়া ছিল. দরিদ্র যাদব অনেক কষ্টে ছোটো ভাই মাধব কে আইন পাস করিয়াছিলেন. এবং বহু চেষ্টায় ঋণার্ধ জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনি কে ভাত রুপে

সেই দিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দাশ্রু বহিয়াছিল. বাড়িতে শাশুড়ি ননদ ছিলনা তিনিই ছিলেন গৃহিণী ছোটো বধূর মুখখানি তুলিয়া ধরিয়া প্রতিবেশীদের কাছে স্বগর্বে বলিয়াছিলেন, ঘরের বউ আনতে হয় তো এমনই. একেবারে লক্ষ্মীমন্ত প্রতিমা কিন্তু দুই দিন পরেই তাহার ভুল ভাঙ্গে. দুই দিন পড়ে টের পাইলেন ছোটো বউ যে ওজনে রূপ ও টাকা আনিয়াছিল তাহার চতুর্গুণ অহঙ্কার অভিমানও সঙ্গে আনিয়াছিল. একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বলিলেন হ্যাঁ গা রূপ আর টাকার পুঁটলি দেখে ঘরে বউ আনলে কিন্তু এ যে ~ কেউটে সাপ. যাদব কথাটা বিশ্বাস করিল না. মাথা চুলকাইয়া বার দুই তিন বললো তাই তো তাই তো, করিয়া কাছারিতে চলে গেল. যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক. জমিদারী ছেড়ে তাই নায়েবি ও ঘরে আসিয়া পূজা অর্চনা করিত. মাধব দাদার চেয়ে প্রায় দশ বছরের ছোটো. উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিল. সে আসিয়া কহিল, বৌঠান টাকাটাই কি দাদার বেশি হল দুই দিন সবুর করিলে আমিও তো রোজগার করে দিতে পারতাম. অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন. এছাড়া আর একটা বিপদ হইয়া ছিল. ছোটো বউকে শাসন করিবার জো ছিলনা. তাহার এমনই একটি ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে সেদিকে চাহিয়া দেখিলে বাড়িসুদ্ধু লোকের মাথা এবং ডাক্তার না ডাকিলে আর উপায় হতনা. সুতরাং সাধের বিবাহটি ভুল হুইয়া গিয়েছিল এই ধারনা সকলের মনে বদ্ধমূল হইয়া গেল শুধু যাদব হাল ছাড়িলনা.

নিষ্ফলে যাবেনা. এ হতেই পারেনা একদিন একটি কথার পরে ছোটো বউ মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়াছিল এই দেখিয়া ভয় অন্নপূর্ণার প্রান উরিয়া গেল হঠাৎ তাহার কি মনে হইলো ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার দেড় বছরের ঘুমন্ত ছেলে অমুল্য রতন কে আনিয়া বিন্দুর কোলের ওপর নিক্ষেপ করিয়া তিনি পালাইয়া গেলেন অমুল্য কাঁচা ঘুম ভাঙ্গিয়া চিৎকার করিয়া উঠিল. বিন্দু প্রানপণ বলে বলে নিজেকে সম্বরণ করিয়া মূর্ছার কবল হইতা উম আত্মরক্ষা করিয়া ছেলেকে বুকে করিয়া ঘরে চলিয়া গেলেন. অন্নপূর্ণার আড়ালে দাঁড়িয়া তাহা দেখিল এবং ফিটের ব্যামোর এই অক্ষম দৈব ওষুধ ~ আবিস্কার করিয়া পুলকিত হইলো. সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিছেন না বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ~না ঘুমাতে পারিলে বড় অসুখ করিত তার তাই এই ভারটা ছোটো বউ লইয়া ছিল. মাঝখানে মাসখানেক পর একদিন সকালবেলায় সে ছেলে কোলে লইয়া রান্না ঘরে ঢুকিয়া বলিলো দিনে অমুল্য ধনের দুধ কই? অমুল্য ধন তাড়াতাড়ি হাতের কাগজ কাজটি ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বলিলো এক মিনিট সবুর কর বোন এক্ষুনি জ্বাল দিয়ে দিচ্ছি বোন বিন্দু ঘরে ঢুকিয়া তাহা দেখিয়া রাগিয়া গিয়া বলিলো তীক্ষ্ণ কণ্ঠে বলিলো কাল কালও তোমাকে বলেছিলাম আমার আটটার আগে দুধ চাই. তা সে নটা বাজে কাজটা তোমার যদি এতই ভারি থাকে, আমাকে তুমি বলে দিতে পারো দিদি স্পষ্ট করে বললেই তো পারো. আমি অন্য উপায় দেখি হা বামুনের মেয়ে তোমারও কি একটু হুঁশ থাকেনা গে গা. বাড়িসুদ্ধু লোকের পিণ্ডি রান্না নাহয় দুই ~ দু মিনিট পরেই হত.

দেরি সয়না ছোটো বউ. ছোটো বউ তাহার উত্তরে বলিল তোমার অতি দিব্যি রইল দিদি যদি কোনোদিন আর অমুল্যর দুধে হাত দাও আমারও দিব্যি রইল আর কোনোদিন যদি তোকে আমি বলি এই বলিয়া সে মাঝের ওপর মেঝের ওপর অমুল্য ধনকে দুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া লইয়া চলিয়া গেল. উনানের ওপর চড়ায়ে দিল. এই অভাবনীয় ব্যাপার অমুল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গলা টিপিয়া বলিল চুপ কর হারামজাদা চুপ কর. চেঁচালেই একেবারে মেরে ফেলবো. বিন্দু ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইয়া গেলে বিন্দু তাহাকে

রদ্দদাম শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ জ্বাল দিতে লাগিল. অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়িয়া রহিল. খানিক পর বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পরিচারিকাকে সম্বোধন করিয়া বলিলেন শুনলে মেয়ে ওর কথা সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলুম অমুল্য ধনকে তুই নে ছোটো বউ সে জোরে আজ আমাকে দিব্যি দিয়ে গেল, যাইহোক এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনির কোলে মানুষ হতে লাগলো এবং তাহার ফল উঠিল হইলো এই যে অমুল্য খুড়িকে মা এবং মা কে দিদি বলে শিখিল পর্ব দুই ইহার বছর চারেক পর যেই দিন ঘটা করিয়া অমুল্য ধনের হাতে খড়ি হইয়া গেল তাহার পরের দিন সকলকে অন্নপূর্ণা রান্না ঘরের কাজে ব্যস্ত ছিল বাহির হইতে বিন্দুবাসিনি ডাকিয়া কহিল দিদি অমুল্য ধনের প্রমান প্রনাম করতে আসছে একটি বার বাইরে এসো অন্নপূর্ণা বাইরে আসিয়া অমুল্য ধনের সাজগোজ দেখিয়া অবাক হইয়া গেল. তাহার চোখে কাজল কপালে টিপ গলায় সোনার হার মাথার ওপর ঝুঁটি করিয়া চুল বাঁধা পরনে একখানি হলুদ রঙের ছাপানো কাপড় এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত এবং বগলে ক্ষুদ্র কয়েক খানি মাদুর জড়ানো রয়েছে বিন্দু বলিল দিদি প্রণাম প্রণাম কর ও বাবা অমুল্য জননীকে প্রণাম করিল. তাহার পায়ে জুতো নাই মোজা নাই পরনে নানাবিধ বিলাতি পোশাকী অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিল এত এত আসে ছোটো বউ ছেলে বুঝি পড়তে যাচ্ছে বিন্দু হাসিয়া মুখে বলিল হ্যাঁ গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি আশীর্বাদ কর দিদি. আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয় চাকরের দিকে তাকিয়া চাহিয়া ফিরিয়া বলিল ভৈরব পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস ছেলেকে যেন কেউ

বলিয়া সে গভীর স্নেহে চুমু খাইয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল. অন্নপূর্ণার দুই চোখে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল তিনি বামুন ঠাকুরের উদ্দেশ্যে তিনি বামুন ঠাকুরের উদ্দেশ্যে করিয়া বলিলেন ছেলে নিয়ে ব্যাতিব্যস্ত তবু পেটে ধরেনি তাহলে না জানি কি হত. কথাটা শেষ করতে পারলনা ছোটো বউ একা ফিরে আসিয়া বলিল দিদি বড় ঠাকুরের বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়ার হম যায়না. আমি সমস্ত খরচ দেবো অন্নপূর্ণা হাসিয়া ফেলিল এবং এক সে দু পা যায়নি ছোটো বউ এর মধ্যে তোর মতলব ঘরে ঘোরে এলো. না হয় তুইও যা না পাঠশালায় গিয়ে বসে থাকবি বিন্দু অভিপ্রায় হইয়া হাসিয়া বলিল মতলব ঘোরা

যদি মারধর করে অন্নপূর্ণা বলিলেন করলেই বা ছেলেপিলেরা মারধর করেই তাছাড়া সকলের উম ছেলেই সমান পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারেই পছন্দ করিত না. তাই বোধ করি মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিল তোমার এ কথা দিদি ধর কেউ যদি ওর চোখে কমলের খোঁচা দেয় তাহলে কি হবে এই অব্দি গল্পটি শেষ. আমি না একটা জায়গায় ঘুরতে গেছিলাম। যে জায়গাটা খুবই সুন্দর। সেই জায়গাটা কি-না আমি একটা কথা বলে describe করতে পারবোনা- জায়গাটা কতোটাই সুন্দর। কিন্তু আমার খুবই ভালো লেগেছে জায়গাটা আর, সত্যি কথা বলতে গেলে অনেক দিন পর আমি এরকম একটা জায়গায় গেলাম। যেখানে এত সুন্দর পরিবেশ এবং পরিবেশটা যাই বলো এখনকার শহেরর পরিবেশের মতো কৃত্রিম নয়। সেখানে এখনও চিঠির মাধ্যমে যোগাযোগ হয়, বেশিরভাগ ক্ষেত্রে। তো আমার খুবই ভালো লাগলো। তো, আমি ভাবলাম যে ওখানে কী করা যেতে পারে। জায়গাটা খুবই সুন্দর, তো কীভাবে করবো, সেটা বুঝছিলাম না। তারপর হঠাৎ করে দেখি যে, সবাই এখানে ভেবেছিলাম যে, আমি মানিয়ে নিতে পারবো? নতুন পরিবেশ ওদের সাথে কীভাবে কথা বলবো বা ওরা আমার সাথে কি সেইভাবে মিশবে? যেভাবে আমি লোকেদের সাথে মিশি। কিন্তু না, সেটা আমার পুরো ধারণাটা ভুল ছিলো। কারণ সকলে খুবই ভালো এবং প্রত্যেকে আমার সাথে খুব ভালো ভাবেই মেলামেশা এবং কথা বলা শুরু করেছিলো, যেটা আমার যেটা আমার খুবই ভালো লাগে। আর ওটা নতুন ছিল কোনো দিন আমি এরকম জায়গায় যাইনি। বলতে গেলে আমি যেরকম পরিবেশে থাকি, মানে আমার যেরকম

ওখানে এই জিনিসটা ছিলো না। ওখানে বলতে গেলে সবকিছুই কী অনেকটা দূরে। যদি একটা ছোটো দোকানও তুমি খুঁজতে যাওনা, তোমাকে দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে। আর শহরে সেটা নয়, শহরে just হয়ত আমাদের বাইরে বেড়োতেও হয়না, আমরা just একটা phone এর মধ্যে phone call করে order করে দিলাম। কিন্তু ওখানে এইসব ব্যবস্থা নেই। এমনকি আমরা অনেকে জায়গাতেই এখন খুচরো না থাকলে আমরা online pay করি। কিন্তু ওখানের লোকেরা এটাই পর্যন্ত আজ পর্যন্ত জানেনা যে online pay টা কী হয়! তাই আমি একেক সময় ভাবি যে, সত্যি কি আমি এখনও ঐ পৃথিবীতেই আছি! যেখানে সবকিছু এত easily availlable মানে একটা call এর মাধ্যমে সবাই যে যার সাথে contact, video call সবকিছু হয়ে যায়। মানে Messenger, Facebook যার মাধ্যমে এখন অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষের সাথে আলাপ হয় আলোচনা হয়, একটা সম্পর্ক হয়। কিন্তু এখানে মানুষ এখনও বিশ্বাস করে যে, একে অপরের বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে এবং নিজের মনের মতো কোরে সময় কাটিয়ে একে অপরের সাথে কথা বলে time কাটানো। এটা খুবই, মানে খুবই আলাদা রকম একটা পরিবেশ বলা যেতে পারে। কারণ এটা আমি যেরকম পরিবেশে থাকি সেটা থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু আমার খুব ভালো লেগেছে এই পরিবেশটা, এই পরিবেশটা খুবই সুন্দর আর খুবই আলাদা ধরনের যা হয়ত সচরাচর এখন দেখা যায় না। যে জিনিসটা আমার সচরাচর খুবই ভালো লাগে। তাই আমি বলছি যে এই সচরাচর, এই রকম জায়গায় যাওয়া তো ভালো হয়। তাই জন্য তাই জন্যে তাই জন্যে এরকম পরিবেশে আমার থাকতে এবং খুবই সুন্দর লাগে। তাই আমি মনে করি যে, এইসব জিনিস খুবই ভালো। তো, একটা নতুন পরিবেশ ওখানে আমরা অনের জায়গায় ঘুরেছি। যেমন ওখানে অনেক মানুষ এখনও চাষাবাদ ক'রে নিজেদের জীবন জীবিকা অর্জন করে।

তাদের এত কাজ এত লড়াই, এখানে যেমন শহরে আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করি। যে কে বেশি income করবে, কে ভালো এর একটা পর্যায় গিয়ে পৌঁছাবে, ভালো একটা পদে গিয়ে পৌঁছাবে, কে ভালো result করবে। এ~ এখনকার দিনে এমনই ব্যাপার যে নিজেদের আত্মীয় হওয়া সত্ত্বেও হয়ত পরীক্ষার উম date গুলো ভুল আছে, সে জিনিসটা হয়ত দ্বিতীয়জন জানে যে ও ভুল date লিখেছে। তাও তারা একে অপরকে বলে না কারণ এর ফলে কী বলো তো একে অপরকে বললে problem মানে যদি জেনে যায় ও যদি ভালো করে পড়াশোনা করে নেয়, এরকম ব্যাপার রয়েছে। সেটা কিন্তু ওখানে নেই, ওখানে এরকম কোনো ব্যাপারই নেই। নিজেরা একসাথে সবাই মিলে পড়ে। এবং প্রত্যেকে চায় যে একসাথে নিজের পায়ে দাঁড়াতে। না-কি যে, আমি এগোবো ও পিছনে পড়ে থাকবে। আর বাকি সব মানে আমি যত আগে এগোতে পারি যত প্রথম হবো সবার প্রথম হবো এরকম কারোর মধ্যেই নেই। আর আমি যেখানটা গেছি সেখানটা খুবই সুন্দর। আর ওখানে আমরা যাদের বাড়িতে গিয়েছিলাম, তারা এর তিনি হলেন গ্রামের পঞ্চায়েত তো সবাই উনাকে খুবই সম্মান করেন এবং খুব ভালোবাসেন ও শ্রদ্ধার চোখে দেখেন। তো প্রত্যেকে আমাদেরকে একটা আলাদাই সম্মান প্রদান করছিলেন, কারণ আমরা যেহেতু গ্রাম পঞ্চায়েতের আত্মীয় হই, সেই সূত্রে। তো আমরা ওখানে সাত থেকে আট দিন থেকেছিলাম এবং আমাদের পুরো গ্রামটাকে ঘুরিয়ে দেখানো হয়েছিল। এবং গ্রামটা খুবই

উম পুকুর থেকে মাছ কীভাবে ধরে সেটাও আমি প্রথমবার করলাম, try করলাম, আমার খুবই ভালো লেগেছে আমি সাত খানা না আনা আট খানা মাছ ধরেছিলাম। আর আমার খুব মজা হয়েছে। যেহেতু, জীবনে আমি এটা কোনোদিন করিনি। তো এটা আমার কাছে একটা new experience ছিলো। আর আমার খুবই ভালো লেগেছে যে এত সুন্দরভাবে সবকিছু হচ্ছে। তো, জিনিসটা খুবই সুন্দর। তো আমার মনে হয়েছে যে, সবকিছু একটু ভালো মতো করে আমি দেখলাম। একদিন first time অনেকদিন পর এরকম একটা পরিবেশ বা এমন একটা ইয়ের মধ্যে এলাম,

জঙ্গল ছিলো। সব আমি আর দিদি যারা যারা মিলে ওই গ্রামের ওই জঙ্গলে গেছিলাম এবং ওই জঙ্গলটা খুবই সুন্দর লাগছিলো সকাল বেলা দিনের সময়। তো আমার খুব ভালো লেগেছে। তো আর মানে মনে হচ্ছিলো যে, আমি ওখানে বার বার যাই এবং ওখানে থাকি। ওখানে এক ধরনের একটা শান্ত পরিবেশ বিরাজ করে। আমি তো ভেবেছি যে আবার একদিন কয়েকদিন পর আমি আমার সব বন্ধুদের নিয়েই গ্রামে আসব। এবং ওদেরকে দেখাবো যে এখন পর্যন্ত এরকমও একটা জায়গা আছে যেখানে হয়ত smart world বা smart money এইসব কী জিনিস সেটাই আজ পর্যন্ত কেউ জানেনা। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো আর ওদেরকেও দেখাবো যে এরকম কোন একটা পৃথিবী হয়, যেখানে মানুষ এত সুন্দর ভাবে ভালো ভাবে নিজেদের সাথে একে অপরের সাথে কথা বলে এটা খুবই মনোরম ও খুবই আন্দদায়ক। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি চাই যে এরকম কা~ জিনিস আমি বার বার করি এবং খুব ভালো মতো কোরে করতে থাকি এবং দিনের পর দিন আমি এই করে করেই মানে অনেক কিছুই experience করতে চাই। আমার মনে হয় যে জীবনটা একটু ছোটো। জীবনটা আমাদেরকে fulfill করে নেয়া দরকার। আমাদের সব শখ সব আনন্দ সবকিছু। যদি আমরা এইসব জিনিস না করি তাহলে একদিন আমাদের এটা মনে হতে পারে যে, আমাদের আমরা হয়ত অনেক কিছু করিনি যেটা আমাদের করা উচিৎ ছিল। বা, এটা যাতে আমাদের না মনে হয় যে হয়ত আমার ঐ সময়গুলা এইভাবে নষ্ট না করা উচিৎ ছিল, আমার মনে হয় আমি যদি ঐ জিনিসটা গিয়ে করতাম সেদিন আজকে হয়ত আমার এই আফসোস টা হতো না। life এ সব ধরনের exitement এবং সব ধরণের fulfillment করা দরকার। তাই জন্য আমি ভাবছি আমার বন্ধুদের নিয়ে একদিন এখানে ঘুরতে আসব কয়েকদিন এখানে থাকব ও আমরা জঙ্গলটা একবার outing হিসেবে দেখবো। ওখানে একদিন একটা রাত কাটানোর ইচ্ছা আছে এবং সবাই মিলে খু~খুবই মজা লাগবে। তো আমি এবার থেকে ভাবছি ঐ-ই করব। কয়েকটা দিন একটু নিজের জন্য বাঁচা যাক। হ্যাঁ অনেকদিন তো সবার জন্য বাঁচলাম এবার একটু নিজের জন্যে বাঁচি। নাহলে এই জীবনটা মাটি হয়ে যাবে। তাই ভাবি নিজের জন্য না বাঁচলে, অনেক কিছুই হয়ত আমি miss করে ফেলবো। তাই আমি চাই, নিজের জন্য বাঁচতে। কয়েক দিনের জন্যে হলেও নিজের জন্যে বাঁচতে। আর ওখানকার লোকেরা এতোটাই ভালো না উম তোমরা যদি নিজেরাও যাও, তোমাদের এটা মনে হবে যে, আমরা ওখানে থাকলেই একটু ভালো হয়। কারণ ওখানে কারোর মধ্যে কোন হিংসা, দলা-দলি এসব কিছুই নেই। শুধু আছে একটাই জিনিস তা হলো একে অপরের প্রতি শ্রদ্ধা। যা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগার জিনিস। যা এখনকার দিনে দেখা যায়না বললেই চলে। তাই, জিনিসটা আমার কাছে নতুন

পছন্দ করেছে। তার জন্য তাদেরকে হয়ত তিন-চার মাসে একবার এখানে outing করলে, কোনো অসুবিধা তাদের হবে না। আর জায়গাটা এতটাই সুন্দর যে, যে কেউ আসলে সেখান থেকে আর যেতে চাইবে না। খুবই খুবই খুবই সুন্দর জায়গাটা! Hello হ্যা কে?

হ্যাঁ বল সুরিয়া কেমন আছিস? এই আছি আর তোমার কি খবর? আমার খবর এই চলছে ভালোই আছি. আর বাড়ির সবাই ভালো?

হম বাড়ির সবাই মোটামোটি ভালোই আছে. আর কি করা হচ্ছে এখন?

ওহ আচ্ছা আচ্ছা কবে ঐটা কয় তারিখে? এইতো তোমার পরশু দিন বোধ হয় হবে. তো এইটা কি একদিনই চলবে না আহ এখন আহ আগামীদিনে চলতেই থাকবে.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

গাছ লাগানো খুব দরকার আর যে পরিমানে গাছ কাটা হচ্ছে আমাদের আহ মানে গাছের সংখ্যা কমে যাচ্ছে আর bulding বেশি হয়ে যাচ্ছে তো গাছ টা লাগানো খুব দরকার.

একদমই তুমি ঠিকই বলেছো সত্যি তাই মানে গাছের যে পরিমানে ধরো এখন কাটা চলছে যার ফলে কিন্তু সত্যি অনেকটাই কিন্তু আমাদের বৃক্ষরোপন টা করা দরকার. আবার ধরো বৃক্ষরোপন মানে বৃক্ষ যে মানুষ বা ধরো প্রাণী দের যে খাদ্যের একটা একমাত্র কিন্তু উৎস জানতো এবার ধরো বৃক্ষ যদি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে. তো বৃক্ষ পরিবেশ দূষণ প্রতিক্রিয়া কে প্রতিরোধ ও করে. ওহ হ্যা তা তো অবশ্যই কারণ আহ যেমন পরিবেশ বদ্ধ এই সমস্ত গাছ পালা গুলো খুব মানুষ এর দরকার আরও অক্সিজেন এর অক্সিজেন এর অভাব. দিন বেদিন কমতে শুরু হচ্ছে যে পরিমানে pollution হচ্ছে আমাদের শহর গুলোতে যত কল কারখানা গাড়ি হ্যা বা এই যে air pollution আর কি.

জঙ্গল কেটে দিচ্ছে গাছ পালা কেটে দিচ্ছে কেটে হয় তো building আহ দাঁড় করিয়ে দিলো বা হয় তো মাঠ বানিয়ে দিলো চাষ বাসের জন্য এরকম তো হতেই আছে.

দেখো মানুষের কি? প্রাথমিক অনুবর্তন বা উত্তরাঙ্গের কথা কিন্তু কল্পনা করাই যাই না. হম হম হম একদমই আর হ্যা আমাদের এখানেও এই অনেক ছোট ছোট আহ NGO গুলো আছে যারা এসমস্ত সংস্থার সঙ্গে জড়িত মানে যারা. হয়তো ধরো যে গাছ লাগাচ্ছে লোকজন কে awareness ছড়াচ্ছে লোকজনের সঙ্গে জাগরূপ করছে আরকি যে গাছ লাগান প্রাণ বাঁচান এই সমস্ত tag line দিয়ে ওরা campaign করছে. তো আমার মোতে সেই সব campaign গুলোতে লোকজন এর আহ সঙ্গে মানে জড়িত হওয়া দরকার মানে লোকজন যদি সেই সব campaign গুলো কে promote করে বা advertise করে তাহলে হয় তো আরো লোকজন. আসবে জুড়বে আর সঙ্গে হচ্ছে তোমার লোকজনের উদ্যোগ নেওয়া উচিত যে না গাছ পালা সত্যিই আমাদের জন্য খুব একটা উপকারী জিনিস সেটা লাগানো দরকার. একদমই তাই তুমি ঠিকই বলেছো দেখো যেমন ঐটা তো আমাদেরকে করা উচিতই কিন্তু গাছের সম্বন্ধে কিন্তু তাদের কে বোঝাতেও হবে মানে বৃক্ষ যে আমাদের কত উপকার করে সেটাও কিন্তু ওদের কে বোঝানো দরকার. বৃক্ষ কিন্তু খাদ্যের যেমন উৎস স্থল বা শক্তির উৎস স্থল তেমনি ধরো বৃক্ষ মানুষকে কিন্তু খাদ্যের সরবরাহ করে বস্ত্রের জন্য বলো বা প্রয়োজনীয় উপাদান তৈরির জন্য বলো আর বাসস্থান. বা তৈরির অন্যতম কিন্তু উপকরণ হচ্ছে বৃক্ষ বৃক্ষ আবার কি করে জানো তো রোগ নিরাময় বা স্বাস্থ্য গঠন বা কি রক্ষাকারী মূল উপাদান ও আসে বৃক্ষ থেকে জীবনের জন্য কিন্তু অন্যতম উপাদান কিন্তু অক্সিজেন. যেটা ধরো আমরা যার জন্য আমরা বেঁচে আছি সেই অক্সিজেন কিন্তু সরবরাহ হয় কিন্তু বৃক্ষ থেকে তো কাজেই মানব জীবনে বৃক্ষের কিন্তু প্রয়োজনীয়তা কিন্তু অপিরিসীম.